এখানে যে শোরুম -এর এ ছবি দেখতে পাচ্ছি।

পাঞ্জাবি এবং সাদা ধুতি প পরে পাজামা পরে দাঁড়িয়ে আ--

আমরা যে ছবিটি দেখতে পাচ্ছি সেখানে একটি--

এবং জলটি এ এ এতে সুন্ এ এ ঢেউ খেলানো এবং আ সূর্যের আলোতে অপরূপ লাগ--

জলাশয় ছবি দেখতে পাচ্ছি যেখানে কোন একটি উৎসবের মৌসুমের কিছু জিনিসপত্রে ফেলছে।

মানুষকে আমরা দেখতে পাচ্ছি এদিক ওদিক এবং একটি পোল সামনে দিয়ে বয়ে গেছে।

এবং সামনে একটি এ সবুজ রঙের টেবিল ও দেখতে পাচ্ছি যার ওপর একটি স্ট্যান্ড ফ্যান রয়েছে এই টেবিল ফ্যান রয়েছে।

বিকালের একটি অপরূপ সুন্দর চিত্র দেখতে পাচ্ছি যেখানে সূর্য অস্ত যাচ্ছে।

বেশ কিছু সবুজ গাছ দেখতে পাচ্ছি পাহাড়ি এলাকার মত লাগছে। যা এক অপরূপ দৃশ্য পরিল --

এবং বিভিন্ন রকম গাছ সবুজ গাছ দেখতে পাচ্ছি বেশ কিছু শশ বাইক দেখতে পাচ্ছি এবং ও পাশে চার চাকার কিছু গাড়িও আমরা দেখতে পা--

এবং পাশে বেশ কিছু গাছ আগাছা গাছ সবুজ।

বিভিন্ন রকম কাগজের এ এ নকশা দড়ি দিয়ে টাঙানো হয়েছে গোটা মাঠ।

ও মাঠের মাঝখানে বেশ কিছু চেয়ার টেবিল আছে যেখানে বেশ কেউ একজন বসে আ--

বোল্ডার এর ওপর দুটি ঘরের মতো দেখতে পাচ্ছি এবং এক প্রান্ত থেকে সিঁড়ি বয়ে গেছে এবং দেওয়াল বেয়ে উপর দিকে দেখতে পাচ্ছি আমরা এবং পিছন দিকে।

নির্দিষ্ট সাদা ড্রেস পড়ে আছে এবং একটি মহিলা ব্যাগ -এ কিছু চেক করছে বলে মনে হ--

এখানে একটি বইয়ের দোকানের পরসা আমরা দেখতে পাচ্ছি যেখানে --

কিছু পেন সামনে সাজানো অবস্থায় আছে।

বিল্ডিং টি করার জন্য সামনে বাঁশ এবং রড দিয়ে বাঁধা আছে এবং কিছু সবুজ--

এ ওয়াল -এ আমরা আহঃ ই ইলেক্ট্রিক -এর তারও দেখতে পাচ্ছি এবং এ সিলিং এ আমরা একটি ফ্যান এবং টিউব লাইট দেখতে পা--

দেখতে পাচ্ছি এবং ও-হ সৌর বিদ্যুৎ খুটিও আমরা দেখতে পাচ্ছি এখানে।